উম হম তা তো অবশ্যই নতুন নতুন বিভিন্ন ধরনের এখন বর্তমানে শীতকালীন বিভিন্ন ফল মৌসুমী ফলগুলো উম বাজারে আসতেছে যার ফলে মাধ্যমে আমাদের উম বিভিন্ন ধরনের অং virus attack করতেসে বিশেষ করে virus এই মরশুমে কিন্তু নিপা virus এর attack টা বেশি হচ্ছে এক্ষেত্রে আমাদের অধিক সচেতনতা অবলম্বন করতে হবে অবশ্যই আপু আচ্ছা আপু ভালো থেকেন, আপনার সথে অনেক কথা হলো, next time অন্য কোনো বিষয় কথা হবে জী আপু আপনিও ভালো থাকবেন

আল্লাহ Arbi . hello Arbi

এইতো Arbi ভালো, আপনি কেমন আছেন আপু? এই তো Arbi ভালো আছি. তারপর, কি খবর আপনার? অনেকদিন হয় আপনার সাথে কোনো বিষয় কথা বলা হচ্ছে না.আজকে চলেন আমরা একটা topic নিয়ে আলোচনা করি. হ্যাঁ আমার অনেকদিন হয় আপনার সাথে কোনো বিষয় নিয়ে কথা হচ্ছে না, তো আজকে আমরা কি topic নিয়ে আলোচনা করতে পারি? আপনি কোন topic সম্পর্কে জানতে চাচ্ছেন?

হ্যাঁ, আজকে আমি মূলত হম চাচ্ছি যে একটু ধর্ম বিষয়ক আলোচনা করতে পারি, region যেটাকে আমরা বোঝাচ্ছে. ও, হ্যাঁ করা যায় হম আপনি এই সম্পর্কে আমাকে একটু বলুন. হ্যাঁ আসলে অ্যাঁ ধর্ম বলতে আমরা তো সাধারণত অ্যাঁ কয়েকটা ধর্ম সম্পর্কেই জানি, যেমন Muslim ধর্ম, হিন্দু ধর্ম, Christian ধর্ম, এরকম আমরা তিন-চারটা ধর্ম সম্পর্কে জানি.

আরো অনেক ধর্ম আছে যেগুলার সম্পর্কে আমরা জানিই না ধরতে গেলে, আপনি কি জানেন এইসব ? অ্যাঁ এক~ ঠিক বলেছেন, আমি আসলে আ খুব ভালো করে না জানলেও, মোটামুটি ভাবে যতটুকু জানি প্রায় সারাদেশে মনে হয় সাড়ে দশ হাজারের মতো তো, এই ধর্মগুলো~ এমনো ধর্ম আছে যেগুলোতে কেবল একজন মানুষ সেই ধর্মটা পালন করে, তার দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, আবার এমনও ধর্ম রয়েছে যে সেই একজন মানুষের মৃত্যুর মাধ্যমে এ সেই ধর্মটা বিলুপ্ত হয়ে গিয়েছে. তো আমরা শুধুমাত্র যে main ধর্মগুলো যে ইসলাম, তারপরে সনাতন, বৈদ, Christian, অ্যাঁ এই ধর্ম গুলো সম্পর্কে বেশি জানি বা এইগুলো নিয়েই আমাদের আগ্রহ বেশি থাকে, অন্য ধর্মগুলো নিয়ে আমরা একটু কমই কথা বলি. এরকমই, আসলে অ্যাঁ হইসে কি আমাদের অ্যাঁ আমরা আসলে অ্যাঁ অনেকে আছে এইগুলা নিয়ে research করে না, এইজন্য আসলে এইসব সম্পর্কে জানা হয় না সচরাচর সবার. এইগুলা আসলে অ্যাঁ মানুষ মনে করে এইগুলা জানার দরকারও নেই, কিন্তু এইগুলো আমাদের আসলে জানা দরকার, অনেক জিনিসই আছে যেগুলা আমাদের জানা~ জাইনা থাকা ভালো আসলে আমাদের জন্য. হ্যাঁ অবশ্যই তাই, এআআ আসলে~ আচ্ছা আমি একটা কথা বলি যে, ধর্ম মানে , তো ধর্ম তো অনেক কিছুই হয়, তো এই ধর্ম জিনিসটা কি? আমি~ অ্যাঁ আপনি কি জানেন? আমি যেটা জানি আমি সেটা বলতে পারি, যে ধর্ম হলো এক ধরনের বিশ্বাস, আমার মতে আর কি যে এটা পুরোটাই বিশ্বাস. আ এখানে ম~ বিশ্বাস দ্বিতীয় কোন শব্দ নেই, যে যত~ যেটাকে বিশ্বাস করে, সেই অনুযায়ী গিয়েছে, তাই না? এটা আসলে অ্যাঁ সব ধর্মরি মূল লক্ষ্য থাকে, কারণ অ্যাঁ তারা যে জিনিসটার প্রতি বিশ্বাস করে, তারা অ্যাঁ সেই জিনিসটার প্রতি আসলে ধর্ম আনে, ইমান আনে, এরকম কিছু, হয়তো আমাদের islamic ভাষায় বলা হয় এটাকে ই~ ইমান কিন্তু বিভিন্ন ভাষায় বিভিন্ন কিছু বলা হয় এটাকে, এখন যারা যেভাবে যেটা বলে আর কি. হ্যাঁ সেটাই, আ উম একটা বিষয় খেয়াল করবেন যে আমাদের অ্যাঁ মানে ইসলাম ধর্মের মধ্যেও কিন্তু

ধর্মগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ভাগ আছে, যেমন আমাদের ইসলাম ধর্মের মধ্যে অনেকে সুন্নি পালন করে, অনেকে আবার আ আর কি বিভিন্ন রকম জিনিস, আর কি এটা আসলে কেমন, আমি আসলে এই জিনিসটা আমার

তো আমি শুনসি যে এরকম, তো একটা ধর্মের মধ্যে আবার এত রকম ভাগ কিভাবে হয় এটা আপনি জানেন কিছু? এইগুলো না মূলত আমার মতে মানুষই এই ধর্মের ভাগ গুলো সৃষ্টি করেছে, এইগুলো তো আ উম আর কেউ না, অ্যাঁ ধর্মের বিশ্বাসটাও যেমন অ্যাঁ আমাদের ধর্মমতে তো বিশ্বাসটা পুরোপুরি আল্লাহ প্রদত্ত অই মাধ্যমেই এসেছে, আ উম কিন্তু তারপরে যে ভাগ গুলো হয়ে গিয়েছে এইগুলো মূলত আমাদের মধ্যেই মনমালিন্য বা বিদ্বেষ বা , এই ধরনে বিভিন্ন বিষয় থেকে আস্তে আস্তে আস্তে জনসংখ্যা ও যখন বেড়েছে, বিভিন্ন ভুল বোঝাবুঝি সবকিছুর মাধ্যমে কি ধর্মটা ধীরে ধীরে ভাগ হয়ে গিয়েছে, বা মূলনীতি এক বললেও মনে প্রানে সবাই মূলনীতি তাকে এক মানতেসে না বা মূলনীতি এক মানলেও অনুসন্ধিক একই রকম ভাবে মানতেসে না এরকমও দেখা দিচ্ছে. হম যে দুটা ভাগ দু'রকম ভাবে মেনে চলতেসে. হ্যাঁ ভাগ যে হচ্ছে, ভাগ হওয়ার কি আসলে অ্যাঁ আপনার কাছে কি মনে হচ্ছে নাকি যে অন্য কোনো ধর্ম অবলম্বীর কারণে এসব কিছু হচ্ছে, বা মানুষ অ্যাঁ দিন দিন রীতিনীতি change হওয়ার কারণে এরকম ভাব হচ্ছে ইসলামে?

আগে যেভাবে ধর্মতাকে বিশ্বাসের সাথে পালন করা হতো, এখন আমরা মুখে সেটাকে বিশ্বাস বলতেসি বা উম ধরেন অ্যাঁ মুখে মানতেসি

কিন্তু ভেতর থেকে সেটাকে পালন করতেছিনা, এটা অনেকটা বলা যায় যে জীবনযাপনের সাথেও আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে. জি জি. জিনিসটা এখন বর্তমানে বেশিই দেখা যাচ্ছে, কারণ আগে overap মানুষ যেমন মনে প্রানে অ্যাঁ ধর্ম তাকে বিশ্বাস করত, অ্যাঁ ধর্মের জন্য কাজ করতো, কিন্তু এখন মানুষ অ্যাঁ ঠিক তেমনটা করছে না. মানুষ নিজের ইচ্ছা মতন, নিজের মতোই আরকি সবকিছু পালন করছে. হম আসলেই তাই, আ আর~ আরেকটা বিষয় দেখবেন যে উম অনেকেই ধর্ম তাকে আঁ পুঁজি করে ব্যবসা করছে, সেটা হল~ সব ধর্মের ক্ষেত্রেই হচ্ছে. আমি বলবো না যে শুধু একটা ধর্ম বা দুটা ধর্ম, মোটামুটি অনেক ধ~ উম মানে প্রায় অনেক ধর্মেই, ধর্মতাকে পুঁজি করে ব্যবসা হচ্ছে. আর ধর্মগুরু নামে ওই কেউ কেউ চলছে, সেটাকে মানে তা~তারা তাদের অ্যাঁ পেশায় পরিণত করে নিচ্ছে. যে আর কি অ্যাঁ এক কথায় বলতে গেলে ধর্ম দিয়ে অর্থ উপার্জন করছে তারা, এরকম কিছুই.

সেটাকে তারা এখন অর্থ উপার্জনের পথ হিসাবে বেছে নিচ্ছে. জি জি. আম বিষয় দেখবেন যে হম এখন বিভিন্ন লো~ ধর্মের লোকেরা মানে ইসলাম ধর্মের প্রতি অনেক আগ্রহী হচ্ছে, কারণ ইসলাম আগের থেকে এখন বেশি প্রচারিত হচ্ছে বা বিভিন্ন social media গুলো হম, বিভিন্ন site গুলোতে ইসলাম যেভাবে প্রচার হচ্ছে বা, আগে তো এইগুলোর অর্থ সহ সবকিছু সব মানুষকে এত সহজে জানানোর সুযোগ ছিল না, বা মানুষ অ্যাঁ যেহেতু জানতোই না সেতু আগ্রহ প্রকাশ করার মতো ক্ষমতা রাখতো না. and দেখবেন যে FIFA world cup যে হয়ে গেল last, আমরা অনেকে হয়তোবা news টা দেখেছি যে অ্যাঁ আযানের ধ্বনি শুনে সব পর্যটকেরা দাঁড়িয়ে যাচ্ছিল, হ্যাঁ তো এ~ এটার মাধ্যমে আযানের যখন অর্থ গুলো তারা শুনছিল, তারপরে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে বা ইসলাম ধর্ম উম সম্পর্কে জানার প্রতি আগ্রহ প্রকাশ করেছে. হম এই বিষয়টাকে আপনি কোন চোখে দেখেন? হ্যাঁ, আসলে এই জিনিসটা কি, এই জিনিসটা আসলে ইসলামকে একটা আ মনে করেন এক দিক দিয়ে তারা প্রচারও করল, আরেক দিক দিয়ে ইসলাম যে একটা সেরা ধর্ম, এর সেটাও তারা বুঝিয়ে দিল এর মাধ্যমে. যে~ কারণ এই যে আপনি একটু আগে বললেন যেটা যে আযানের ধ্বনি শুনার পরে মানুষ অর্থাৎ তারা এটার অর্থ বুঝে, এখানে কিন্তু অনেক মানুষই আছে, আপনি~ অ্যাঁ বিভিন্ন ধর্মের মানুষ আছে, এখানে শুধু যে ইসলাম ধর্মের মানুষই গুলো তা নয় কিন্তু, এখানে বিভিন্ন ধর্মের মানুষ ছিল, যেমন christian বলেন, বৌদ্ধ বলেন অ্যাঁ বেশির ভাগই Christian ধর্মের মানুষই ছিল,

বুঝতে পারল যে আসলে এটা সেরা, এটাই অ্যাঁ এটাই অনেক স~ মূল্য~ মূল্যটা দেওয়া দরকার, তখনই তারা কিন্তু অ্যাঁ এটাকে সম্মান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছিল. অ্যাঁ আসলেই তাই, একদম ঠিক বলেছেন. আ উম আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালাহ, অ্যাঁ সবাইকেই তো সৃষ্টি করেছেন, কিন্তু পৃথিবীতে আমরা সবাই এক ধর্মের হয়ে আসেন, মানে একই ধর্মের অ্যাঁ ঘরে জন্মগ্রহণ করিনি. তো সে ক্ষেত্রে তো আমাদের জন্য এতোটুকু বলা আছে যে যখন তুমি নিজে বুঝতে শিখবে তখন তুমি তোমার জ্ঞানকে কাজে লাগিয়ে সত্য মিথ্যা তা যাচাই করে নিও, তাই না?

তো ওটা তাদের জন্য প্রযোজ্য যে~ যারা ধর্ম সম্পর্কে বিভিন্ন হম চিন্তা রাখে যে কোনটা সত্য কোনটা মিথ্যা বা বুঝতে চায় না বা হচ্ছে সুযোগ পাচ্ছে না বোঝার, খোঁজার, তো বা নিজের সম্পর্কে যাদের আঁ বিভিন্ন সংশয় আছে, তাদের জন্য কিন্তু একটা সুযোগ, আঁ তারা এখন খোঁজ করতে পারে খুব সহজেই, বা আঁ বিভিন্ন মাধ্যমে আঁ এই বিষয়গুলো নিয়ে তারা ঘাটাঘাটি করে সত্য মিথ্যাটা যাচাই করে নিতে পারে সেটা আগে হতো না, এতটা সহজ ছিল না, এখন অনেকটাই আমাদের~ হম আধুনিকতার মাধ্যমে সহজ হয়ে গেসে. অ্যাঁ আপু কি একটা খবর দেখছিলেন নাকি? আপনি যেটা বললেন যে মানুষ আসলে অ্যাঁ এখন আধুনিকতার মাধ্যমে ধর্ম গ্রহণ করতে পারে, কোন ধর্ম অ্যাঁ সঠিক কোন ধর্ম

এটা তাদের জন্য অনেক সুন্দর সুযোগ, আপনি কি এইযে কিছুদিন আগে অ্যাঁ এই প্রায় দু-তিন দিন আগে একটা খবর অ্যাঁ দেখছিলেন কিনা আমি আসলে জানিনা, যে একটা হিন্দু ছেলে এ

ছোট থাকতে অ্যাঁ তার family র সাথে মনোমালিন্য হয় সে ইসলাম ধর্ম গ্রহণ করায়, অ্যাঁ সে তার family কে বলে যে ইসলাম ধর্ম ভালো, এবং আরো অনেক কিছু, বলায়, তার family তাকে অ্যাঁ বাসা থেকে বের করে দেয়. কিন্তু ছেলেটি খুশি ইসলাম ধর্ম গ্রহণ করে. এবং এত দিন সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কিন্তু কিছুদিন আগে সে accident এ মারা গিয়েছিল. হ্যাম তার পরিবার তার লাশ গ্রহণ করেনি দেখলাম.

এটা আ~ আসলে আমাদের ধর্মটা যে কত আ অ্যাঁ কতটা ভালো এবং কতটা ভালো শিক্ষা দেয় মানুষকে এটা আসলে অন্য ধর্ম দেখলেই বোঝা যায়. যেমন কোনো কিছুই হোক, যে অন্য ধর্ম যে~ হোক না হলে অন্য কিছু হোক, অ্যাঁ যতই অপরাধীই করুক, একটা বাবা মা একটা সন্তানকে এভাবে সন্তান এর লাশ করেনা, এটা আসলে কোনো ধর্ম শিক্ষা দেয় না.

অ্যাঁ আ আসো~ তাই, আম সব ধর্মই চায় শান্তি, তারপরে সুশৃংখল পরিবেশ, উম সুন্দর ভাবে জীবন যাপন, অ্যাঁ আমার মনে হয় যে সব ধর্মই চাই এখন এর কিছু কিছু ক্ষেত্রে দেখি যে অ্যাঁ মানে সেই ভাবে এটা মুখে বলে কিন্তু মানে না, সে ক্ষেত্রে আমার ইসলাম ধর্মে ওর মূল মন্ত্রটাই হচ্ছে ইসলাম মতে শান্তি. তো ইসলাম শান্তি রক্ষার্থে যা করা প্রয়োজন, এমন কি এটাও বলা আছে যে অন্য ধর্ম যদি~ ধর্মের লোকেরা তাদের ধর্মটা পালন করে কখনো তাদেরকে বাধা দেওয়া যাবেনা, হ্যাঁ, আর যেটা অন্য ধর্মের লোকেরা করে, বেশিরভাগ ক্ষেত্রেই করে.

তারপরে বিভিন্ন জিনিসই তারা বলে যে হ্যাঁ আমাদের দল ম~ অনেক অ্যাঁ সঠিক, ও তাদের অনেক কিছুই শুদ্ধ, আসলে তারা যেসব জিনিস বলে, তারা কিন্তু সেগুলো করে নাই.

হ্যাঁআ , আমার ধর্মই সেরা, অ্যাঁ এখন অন্য ধর্মের যারা আছে, আমরা তো তাদেরকে বাধা দিতে পারবো না, শুধু একটু Urdu করতে পারি যে, আসো আমার ধর্মের সম্পর্কে জানো, মানে একটু শোন, একটু শিখো ইমনা, একটু এসে ধর্মতার সম্পর্কে আ আম~ আমরা বলতে পারি তাদেরকে, আলোচনা করতে পারি. তারপরে যদি তারা ম~ মনে হয় বিবেক বোধ ইতারিত যে আমি সম্পূর্ণ কোনো ব্যক্তি হলে ভালো মন্দ তা বুঝে তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার দিকে এগিয়ে আসবে.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

যেসব কাজ মানে অনীতিক কাজ যেগুলো হচ্ছে, সেগুলো থেমে যাবে বলে আমার মনে হয়. আর যার যার ধর্ম শেষে পালন করব, তা না নিজের ধর্ম নিজে সুশৃংখল ভাবে পালন করার চেষ্টা করব, এটা এর সবারই উচিত.

আজকের মত এখানেই থাক, অন্য আরেকদিন হয়তো কথা হবে. ভাল থাকবেন. Arbi Arbi

অলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন? hello আস্সালামালাইকুম আস্সালামালাইকুম ভাইয়া, কেমন আছেন?

জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যা, ও আচ্ছা আশিক ভাইয়া আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম ইজতেমা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। জি ভাইয়া বলেন। জি আচ্ছা আসলে হচ্ছে জানতে চাচ্ছিলাম যে ইজতেমা এতদিন হওয়ার পরে যে মাঝখানে আমাদের করোনা গেলো করোনার কারণে আমাদের ইজতেমা বন্ধ ছিল। তো হচ্ছে ইজতেমা এতদিন আহ ধরেন যে গত বছর মনে হয়নি but এই বছর হয়ে বা কিছুদিন আগে যে হইলো, হওয়ার পরে আসলে আপনার কেমন অনুভূতি কেমন কি লাগতেছে না লাগতেছে এই বিষয়ে জানতে চাচ্ছিলাম। দীর্ঘ অনেকদিন পর ইজতেমা হয়েছে আমরা বাঙালীরা খুবই happy খুশি একটা বিষয় ইসলামিক একটা অনুষ্ঠান হয়েছে আমাদের এখানে তার জন্য আমরা খুবই ভালো লাগছে আমাদের কাছে, অনেক আহ ইবাদত করতে পারি সেইক্ষেত্রেআ অনেক শুকরিয়া আদায় করি আম~ আমরা।

ইজতেমায় গিয়েছিলাম বা যাইতে পারছি, মহান আল্লাহ তালার কাছে অনেক খুশি যে বা অনেক হম ইয়া যে আসলে আমি আহ এতদিন পরে হচ্ছে আহ ইজতেমায় যাইতে পারছি বা গেছিলাম। তো আসলে আশিক ভাইয়া আমি একটা কথা জানতে চাচ্ছিলাম

আমি জানতে চাচ্ছিলাম যে আসলে আহ আপনার বাসা মনে হয় হচ্ছে আহ কোথায় যেন বলছিলেন ?

জি জি জি জি বুজতে পারছি, তো আসলে আপনি তো বসুন্ধরায় থা আহ থেকে আহ হয়তো আহ ইজতেমার সময়টা কেমন কী গেছিলো এই বিষয়ে জানতে চাচ্ছিলাম যে আসলে আপনি কোথাও গেছিলেন বা যাচ্ছিলেন।

আচ্ছা ভাইয়া এবার হচ্ছে আমরা ইজতেমাতে গিয়েছিলাম তো যাওয়ার প্রথম থেকেই আসছি, আমাদের এবারের ইজতেমা দুইটা হয়েছিল আহ প্রথমে হয়েছিল একটা, পরে মাঝখানে দুই একদিন বিরতি দেয়ার পরে আরেকটা ইজতেমা হয়েছিল যেহেতু আমাদের গতবছর হয়নি।

তারজন্যে আমাদের এখানে মোটামুটি সমস্যা create হয়েছিল যেমন আমরা যান যানজট অনেক ছিল, পুরা রাস্তায় চলাচল করা খুবই কষ্ট হয়েছিল আমাদের ইজতেমা টা হচ্ছে যদিও রাস্তা বন্ধ থাকে অল্প জায়গা থাকে তো আমাদের এখানে জায়গার problem ছিল তো সেক্ষেত্রে রাস্তা ঘাট মোটামুটি বন্ধ করা দিয়ে বন্ধ করে দেয়া হয়েছিল।

সেইক্ষেত্রে চলাচল করার ক্ষেত্রে অনেক নানা ধরণের problem হয়েছিল, যেখানে আমরা আহ দশ minute এ পোঁছাতে পারতাম সেখানে আমাদের একটু time বেশি লাগছে আমাদের, তো সেক্ষেত্রে এটার জন্য আসলেই অনেক সমস্যার স~ সম্মুখীন হতে হয়েছিল অনেকেরই। জি জি জি বুজতে পারছি, আসলেই আসলে কি ভাইয়া এই problem এর মধ্যে আসলে আমিও এইরকম করছিলাম, আমি হচ্ছে ইজতেমার সময়ে চলাকালীন সময়ে আমি আরকি বাসায় গিয়েছিলাম তো বাসা থেকে আসার সময় আহ হচ্ছে আহ যখন ইজতেমা যেখানে শুরু হয়েছিল টঙ্গীতে মনে হয় তাইনা?

তো হচ্ছে ইজতেমা শুরু যেখানে হয়েছে তার পশে একটা bridge আসে তো হচ্ছে ঐখানে আসার পরে আমি প্রায় বাসা থেকে আসার দিনে আহ চারটা মানে সকাল ভোর চারটার দিকে আমি ঐখানে আসি, তো আসার পরে হচ্ছে আহ প্রায় দুই ঘন্টা যাবৎ বাসের মধ্যে ছিলাম আরকি, এতো jam ছিল যে কী বলবো traffic signal বা police অনেকেই ছিল তাও দেখা যায় যে এতো jam এর মধ্যে পরছিলাম ভাই এতো যানজট চলতেছিল এতো মানুষজন আর কী। ও আচ্ছা ভাইয়া আসলে হচ্ছে এখানে রাস্তা তো রাস্তা বন্ধ অনেক মানুষ হয় ইজতেমাতে সেক্ষত্রে রাস্তা বন্ধ হয়ে যায় তার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয় জনগণদের মূলত এখানে হয় কী ইজতেমা টা হচ্ছে সবসময় হয়না তো সেক্ষেত্রে দূর দূর থেকে মানুষ আসে এসে সেখানে সবাই একসাথে শরীক হয়ে যায়, হইয়া হেফাজত করে, এক্ষেত্রে

তো আপনি ইজতেমায় গিয়েছিলেন, কখন গিয়েছিলেন, শুরুর দিকে গিয়েছিলেন নাকি শেষের দিকে গিয়েছিলেন? না না আমি হচ্ছে প্রথম যে ইজতেমা শুরু হয়েছিল প্রথমে শুরুতে যেটা শুরু হয়েছিল সেটাতে আমি গিয়েছিলাম। আপনি সেখানে শুরুতে যেয়ে ইজতেমা শুরু হয়েছিল সেখানে গিয়ে আপনি কী কী দেখতে পাইছেন? আসলে আহ এতো মানুষের ভীড়ে বা এতো মানুষ আমি আমার জীবনে একই সাথে এতো মানুষ আমি আহ দেখিনি, আসলে যদিও ঈদগাহে নামাজ পড়া হয় বা ঈদ এর সময়ে নামাজ এ যখন যাই তখন আমি এতো বড়

আচ্ছা ভাইয়া আপনি যেহেতু ইজতেমাতে গিয়েছিলেন এবার তো আপনার এখানকার কোন কোন জিনিস গুলো ভালো লেগেছিলো আপনার plus হচ্ছে আপনি কোন কোন বিষয় গুলো আপনি উপভোগ করছেন plus আপনার কাছে মনে হইছে যে আপনি ঐখানে যাওয়ার পরে যে আমি এখানে আসছি , আমার এটা আমার কাছে অনেক ভালো লাগছে, আমি এরপর থেকে আহ প্রতিবার আমি আসবো ইজতেমাতে এই একটি জিনিস আমার কাছে ভালো লাগছে চেষ্টা করতে ভালো লাগে। আমি এখানে আসবো সবসময় এসে আমি কাজগুলা করবো plus হচ্ছে এতো এতো মানুষ ছিল সেখানে এতো মানুষের ভিড়ে বা যখন আমি গিয়েছি তো সেক্ষেত্রে আপনার অনুভূতি plus আপনার এখানে গিয়ে কিরকম আপনার feel হইছে সেটা আমাকে একটু জানান। জি জি বুজতে পারছি, হে আসলে হচ্ছে আহ আমি আমার আহ life এ বা আমি আমার জীবনে হচ্ছে আহ কখনো আরকী আহ এই এতো মানুষের ভীড়ে বা এত বড় ইয়ের মধ্যে আমি যায়নি। মনে হয় না আমি নাম শুনছিলাম যে আহ ইজতেমা হয় but আমি করোনার সময়েই আহ যাওয়ার চিন্তা ভাবনা বা plan ছিল, তো আসলে দেখা যায় যে তখন আমি আহ যাইতে পারি নাই বা তখন বন্ধ থাকার কারণে আসলে program টা cancel করা হইছে but এতদিন পরে যেহেতু আমরা ইজতেমা পাইলাম তাই বা আসলে আমি ভাবলাম যে এতো মানুষ যায় তো আমি গিয়ে দেখি আসলে কেমন কি বা আসলে কত মানুষ থাকে কেন যায় মানুষেরা তার জন্য আসলে গিয়েছিলাম, তো আসলে যাওয়ার পর দেখলাম যে আসলে হ্যা অনেক মানুষ plus হচ্ছে আসলে অনেক কিছু শেখা যায় হম এই আরকী

আচ্ছা আমি বলি হ্যা হচ্ছে ওখান থেকে আপনি গিয়ে অনেক কিছু দেখলেন দেখার পর আপনার সেই অনুভূতি টা কেমন অনুভূতি টা আমাকে একটু বলেন আর অনুভূতি যেমনি হোক তার চেয়ে বড়ো কথা হচ্ছে আপনি এতো মানুষের ভিড়ে ওখানে গেলেন যাওয়ার পরে যখন আপনি কিভাবে গিয়েছিলেন বা কিভাবে ফেরত আসছেন ঢাকায় ? ও আচ্ছা আচ্ছা, জি জি বুঝতে পারছি, আসলে হচ্ছে এ যাওয়ার সময় আসলে আমি বের হইছি মানে যেই সময় অনেক সময় লাগছে হচ্ছে ধরেন যে এ হম আমি দশটার দিকে বের বের হয়ে হয়তো টঙ্গী পৌছার কথা আমার হচ্ছে আহ ত্রিশ minute বা চল্লিশ minute এর মধ্যে সে জায়গায় আমি প্রায় দুই ঘন্টা আহ সময় লাগছিলো কারণ এতো যানজট ছিল বা এতো মানুষ আহ আহ চলাচল করতেছিলো যে কী বলবো এতো traffic signal আর হচ্ছে এতো মানুষ যে মানে খুবই ভিড় ছিল বা যানজটের ইয়ে ছিল problem ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিকাছে।

এখন আমি মিডিয়ার আরো আগে আপনি আপনি যে সবকিছু দেখলেন সবকিছু বুজলেন সেক্ষেত্রে আপনার কি মনে হয় এভাবে আহ কী করলে বা কি কোন কাজের কোন rules follow করলে আপনাদের এই যানজট কমবে বা আমাদের এই ইজতেমা টা আরও সুন্দর হবে ভালো হবে আর কোনো idea কি আপনার কাছে আসে?

বুঝতে পারছি, ও হচ্ছে আসলে আশিক ভাইয়া ও হচ্ছে আমাদের ঢাকায় তো এমনি আপনি হয়তো আহ শুনছেন বা জানেন যে আসলে এ ঢাকা শহরে অনেক সবসময় jam থাকে বা গাড়িগুড়া অনেক বেশি আহ চলাচল করে plus হচ্ছে মানুষও অনেক বেশি, এমনিতেই দেখা যায় যে আপনার যখন মাঝে মধ্যে এতো jam থাকে যে jam এ পড়লে এক ঘন্টা দুই ঘন্টা সময় যায় আর তারপরও দেখা যায় যে আসলে আমাদের যে জায়গার মধ্যে ইজতেমা শুরু হয়েছিল সেইটা হচ্ছে main road মানে আহঃ main রাস্তা বলা চলে, তার পাশেই তো মানুষ যাতায়াতের জন্য আহ যাওয়া আসা বা হচ্ছে ওই side এ হচ্ছে অনেকে গ্রামের দিকে যাইতো মানুষ হয়তো অনেকে গ্রামে যাওয়া আসা করে

আরো অনেক অনেক problem face করতে হচ্ছিলো বা হইছিলো আরকী। আচ্ছা ভাইয়া এখন আমি জানতে চাচ্ছি যে আপনার কি মনে হয় যে ঐখানে কি কোন প্রদক্ষেপ নিলে হতে পারে যে যান চলাচল টা একটুর জন্য সুবিধা হবে বা মানে একসাথে থাকবে কিন্তু যানজট টা হবে কম হবে সেক্ষেত্রে আপনার কি মতামত আপনি যদি আমাকে জানাতেন। জি জি জি বুজতে পারছি তো হচ্ছে আসলে আমরা যদি সবাই সচেতন থাকি তারপর হচ্ছে আসলে

এতো যানজট বা এতো আহ মানুষের problem face করতে হবে না আমার মনে হচ্ছে যেটা ও আচ্ছা আচ্ছা, ভাইয়া আপনি কিন্তু একটা ভালো একটা কথা বলছেন ইটা আমার কাছে খুবই ভালো লাগছে , তবে সেক্ষেত্রে আমরা একটা পরিকল্পনা করতে পারি, আর মানুষ আমাদের ইজতেমা হয় বছরে যেহেতু একবার সেক্ষেত্রে প্রচুর মানুষ হয়

so এইযে দূর দূরান্ত থেকে মানুষ আসে হ্যা তো ইজতেমাতে থাকে তো আপনার কি মনে হয় এখানে তারা যে আসে এভাবে এসে তারা থেকে এতো কষ্ট করে সবকিছু করে ওখানে থাকে এতো কষ্ট করে তো তার উপর আপনার কি কোনো মন্তব্য আছে বা আপনি কি কিছু বলতে চাচ্ছেন সেক্ষেত্রে আসলে এ হচ্ছে যে এ অনেকে এ আসে হচ্ছে অনেক কিছু শেখা যায় আরকি এখানে এইজায়গার মধ্যে আসলে অনেক কিছু শেখ যায় এটাই হচ্ছে কথা, জি জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমি তো আপনি যে ঐখানে গেলেন আপনি আপনার বাসা থেকে মানে গেলেন ঐখানে কয়দিন ছিলেন আপনি ? হম আসলে ইজতেমা তো আহ তিন দিনের জন্য হয় তো হচ্ছে আসলে আহ মূল উদ্দেশ্য করে গেছিলাম আমি হচ্ছে আহ যে আসলে

হ্যা আসলে আসলে আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে সেখানে গিয়ে মানুষেরা কি করে বা কি করতেছে বা কেন যাচ্ছে এইরকম কিছু আসলে আমার মনের মধ্যে আরকি প্রশ্ন জাগছিল তার জন্য আরকি আমি গিয়েছিলাম বা দেখ দেখতে গেছি আরকি। আচ্ছা ভাইয়া, এখন আপনি আমাকে বলেন যে, ওখানে আপনি তো এক অনেক কোনো উদ্দেশ্য নিয়েই গেলেন যে কি করে কেন যায় সবকিছু জানার জন্য, তো আপনি ঐখানে গেলেন, যেয়ে সবকিছু দেখলেন, এখন আপনার কি বুজলেন বা কি দেখলেন আমায় কি সেটা একটু বলবেন

ইজতেমায় গিয়ে মানুষজন হ্যা অনেকে অনেক কিছু হয়তো অনেকে অনেক কিছু জানেনা বা অনেক কিছুই ইয়ে করতে পারতেছেনা তো হচ্ছে অনেকে অনেক কিছু শুনতে শুনতে পারে বুজতে পারে তারপর হচ্ছে আহ ইসলামের কোন দৃষ্টিতে চলতে হবে, কি করতে হবে না করতে হবে মানুষ এই তিন দিনের মাঝে অনেক কিছু আরকি শিখতে পারে আরকি

জি জি আশিক ভাইয়া হচ্ছে আহ হম দেখা যায় যে আহ আমাদের দেখা যায় যে হয়তো এ অনেকে অনেক জায়গা থেকে আসে অনেক মানুষের সাথে পরিচয় হওয়া যায় এ বিভিন্ন মানুষের সাথে আরকি দেখা হয় বা কথা বার্তা হয় এই আরকি ও আচ্ছা ভাই ঠিক আছে তো আচ্ছা ভাই আপনি ওইখানে গিয়ে কি শিখলেন বা কি শিখতে পারলেন যেটা আপনার কাছে খুবই আহ গুরুত্বপূর্ণ লাগলো plus আপনি সারাজীবন সে জিনিসটা মনে রাখবেন এরকম কিছু কি শিখতে পেরেছেন আপনি? হম আসলেই আহ হম কি আর বলবো আসলে আহ আমি যাওয়ার পরে আমাকে আহ অনেকেই ভালো লাগছে অনেক ইসলামের অনেক কিছু format জানা ছিল না বা অজানা ছিল অনেক কিছু আমি শিখতে পারছি এতটুকু আরকি, তো হচ্ছে আহ আশিক ভাইয়া আমি আহ একটা কথা জন্যে চাচ্ছিলাম আপনার কাছ থেকে